সামনে একটা দোকান যে দোকানের নাম হচ্ছে ফুড ট্রাক সামনে অনেক লোক জন সাম দোকানের সামনে অনেক বাইক রিকশা দাঁড় করানো রয়েছে ক্রেতারা ভিতর থেকে জিনিস পত্র কিনে বাইরে এএ বেরিয়ে আসছে এবং বাইরে থেকে ভেতরে যাচ্ছেন অনেকে।

এটা হচ্ছে একটা পাথরের গুহা সেই গুহার ভিতর মানুষজন ও একজন মহিলা--

সামনে একটা বাড়ি বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে যেখানের নাম হচ্ছে বুনিয়াদপুর সেরা সদন নার্সি হোম এটা সামনে অনেক লোকজন দাঁড়িয়ে আছে টোটো দাঁড়িয়ে আছে।

এ এটা একটা মন্দির। মন্দিরের সামনে কিছু লেখা রয়েছে পাথরে। তার উপরে একটা লাইট লাগানো রয়েছে। সামনে মন্দিরের গেট । গেট টা খুব সুন্দর দেখতে গেট তার রং সবুজ। গেট টার উপর কোনো বিজ্ঞাপন রয়েছে দেওয়ালেও বিজ্ঞাপন লাগানা রয়েছে। সামনেটা ড্রেন আ--

এটা একটা যেএ- সরকারি জাই জায়গা হতে পারে সেখানে দুটো পুলিশ দাঁড়িয়ে রয়েছে সামনে দুটো বড়ো বড়ো দুটো বিল্ডিং রয়েছে পুলিশ দুটো একটি গাছের তলায় দাঁড়িয়ে আছে তাদের সামনে একটি মানুষ দাঁড়িয়ে আছে যার পরনে নীল শার্ট এ কালো প্যান্ট আর মাথায় সাদা ট--

এটা কোনো হম বিল্ডিং বিল্ডিং -টাতে কাচ লাগানো হচ্ছে ।কাচ লাগানোর জন্য সামনে ভাড়া বাঁধা রয়েছে। অনেক জায়গায় কাচ লাগানো হয়ে গেছে। আবার কিছু কিছু জায়গায় কাচ লাগানো বাকি আছে। নীচটা এখনো ইনকমপ্লিট নীচটা কমপ্লিট করা হচ্ছে |

ইহা এ ডাকঘরের দেওয়ালটা সাদা রঙ--

ইটা একটা মিছিল সেই মিছিলের ব্যানার এ লেখা রয়েছে গ্রামে আপনাকে স্বাগত জানাই সেটা একটা বাড়ির মধ্যে অনেক কটা ব্যানার টানা রয়েছে সামনে একটা বাড়ি তৈরী হচ্ছে এপাশে একটা বাড়ি এখনো তৈরী হচ্ছে ভাড়া বাদ রয়েছে অনেক লোক জন সাম--